মনে হয় ফালতু যাচ্ছে আরকি তো

দেখা যাক কি করা যায় না যায় হুম আ এখন ভাবছিলাম যে সেদিনকে আ

আমি ছাড়া আর কেউ নেই বাবা আ ভালো কোনো কাজ পাচ্ছে না হুম

আমারও কাজের খুব ইয়ে চলছে

আর মারও time হয়ে ওঠেনা Time to time দিদাকে ওষুধ খাওয়াতে হয় সেই ওষুধটা খাওয়ানোর মারও আর কি সময় হয়ে ওঠে না

এই কালকে মাকে বকাবকি করছিল আর কি বাবা যে হ্যাঁ তুমি ওষুধ কেন খাওয়াও না হ্যাঁ এটা কেন করো না হ্যাঁ ওটা কেন করো না এসব নিয়ে আরকি কথাবার্তা বলছিল হ্যাঁ তো

তো আর কি আ এখন না মরার মতন বেঁচে আছে আরকি এখন মানুষটা বেশিদিন বাঁচবে না কেননা bed soul হয়ে গেছে

তাও এক মোটামুটি পাঁচশ ছয়শ টাকার ওষুধ দিয়েছে ওষুধ পত্র এখন খাচ্ছে তাও ঠিকঠাক করে খেতে পারছে না মাথা তুলে খাইয়ে দিতে হচ্ছে হ্যাঁ তো

সবকিছু নিয়ে আর কি চাপচাপে খুব খুবই চাপে রয়েছি আর কি

হুম দেখা যাক যে সবকিছু ঠিকঠাক কতটা কি এগোয় না এগোয়

তো ওই যনো আর কী

doctor বাড়িতে এসে আর কি দেখে গেছে তো হুম doctor -এর ও যা fees এখন আমাদের যা সামর্থ্য মানে আমাদের এখন যা অবস্থা চোলছেসেই সামর্থ্য নেই আমার যে

হুম বাবাও এখন কাজবাজ করছে না কেউ কাজ করছে না

হুম বাবাও কাজ করছে না কেউ কাজ করছে না তো এখন পুরো মানে একদম লবো‌ঘ লব ঘন্টা হয়ে রয়েছে ব্যাপারটা হুম হ্যাঁ সবকিছু এখন বাবার ওপরই চলছে পুরো pressure -টা বাবার ওপর বাবার কৃপায় একটা bike কিনলাম ওই Bike -এ একটা EMI কেটেছি EMI - টা এখন আর দিতে পারছিনা date পেরিয়ে যাচ্ছে EMI দিতে গিয়ে

হুম সব pressure পুরো বাবার ওপর হুম যা কিছু মানে সবকিছু বেশিরভাগই সব বাবাই এখন দিচ্ছে

হুম সংসারের কাজ এই কাজ ওই কাজ দিদাকে দেখা হুম দিদাকে খাওয়ানো আ দিদার ওষুধপত্র সবকিছু বাবাই আর কি দেখছে তো এখন

আসসালাম অলাইকুম কেমন আছেন? অলাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আসি। আজকে আমি আপনার সাথে আমাদের স্বাস্থ্য বিষয়ক বা health খাদ নিয়ে স্বাস্থ্য খাদ নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি বা আগ্রহ প্রকাশ করছি আপনি কি আমার সাথে স্বাস্থ্য খাদ নিয়ে কথা বলতে

হ্যাঁ অবশ্যই।

স্বাস্থ্য বলতে গেলে এখন আমাদের গত বছরের যে মহামারী টা গেলো সেখানে আমরা বুঝতে পারসি যে স্বাস্থ্য টা কী, এবং এই মহামারীতে আমাদের নিয়মিত mask ব্যাবহার করা লাগসে, sanitizer ব্যাবহার করা লাগসে নিয়মিত, সেভাবে এখন বলতে গেলে এখন আমরা আপাতত অনেক ভালো আসি, আমাদের স্বাস্থ্যের বিষয় কে ধরতে গেলে আমাদের প্রয়োজন প্রতিদিন সঠিক নিয়মে ঘুম পারা, রাত দশ টার মধ্যে আমাদের ঘুমাইতে যেতে হবে, এবং ভোরবেলা আমাদের room থেকে উঠা লাগবে এবং আমাদের প্রতিদিন সকালে উঠে শরীল চর্চা করা লাগবে, সকালের আবহাওয়াটা আমাদেরকে নিতে হবে সকালের যে রোদ সে রোদ টা আমাদেরকে শরীলে নিতে হবে, পরিচর্চা করতে হবে এবং আমরা খেলাধুলা ঠিক মতন যদি করতে পারি তাহলে সেক্ষেত্রে আরো ভালো হয় আমাদের জন্য, আমাদের শরীল ও ভালো থাকে মনটাও ভালো থাকে,

এখন আমাদের আসলে সর্দি কাশি জ্বর হলেও মানে ওষুধ খাইলেও ঠিক হয়না, কারন এখনকার ওষুধে যে সব ওষুধ বের করসে সেগুলো সবগুলাই দুই number ওষুধ আগে যে সব ওষুধ খাইলে একটা বার ওষুধ খাইলেই ঠিক হইয়া যেতো কিন্তু এখন আর সেটা হচ্ছে না, এখন আমাদেরকে অনেক পরিমাণ ওষুধ খাওয়া লাগতেসে তারপরেও আমাদের আর আমরা অসুস্থ থাকি থেকে যাচ্ছি, কোনো সুস্থ হচ্ছি না, সেক্ষেত্রে ওষুধ টা আমাদের

খাবো আমিষ জাতীয়ও খাবো কিন্তু সপ্তাহে দুই দিন থেকে তিন দিন বাদ বাকি দিন গুলো আমরা শাক সবজি দিয়ে খাবো,

জি জি জি, আপনার কথা গোলা খুবই ভালো লেগেছে আসল কথা আমরা বিগত কয়েক বছর Corona মহামারীর কারনে আমরা প্রায় ঘর বন্ধি ছিলাম বা আমাদের স্বাস্থ্য আহ অনেক টা ঝুঁকিতে পরে গিয়েছিলো Corona মহামারীর কারনে এই একটা ভ~ভয়াবহ মহামারী আমাদের স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে, আহ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের immunity system সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে আসল Corona মহামারী বৈশ্চিক মহামারী এটা প্রতিকার বা আমাদের পৃথিবীর জন্য খুবই ভয়~ভয়াবহ একটা মহামারী ছিলো, আহ এই Co~Corona মহামারীতে কিন্তু অনেক মানুষ মারা গিয়েছে আমাদের বাংলাদেশেও Corona টা ভয়াবহ আকারে বা ভয়ঙ্কর আকারে ছড়িয়ে পরেছিল, Corona মহামারী টা যেটা উম আমাদের জন্য খুবই ভয়াবহ বা দিন কাটতো আমাদের Corona মহামারী তে আসল কথা আমরা এই সময় এই সময় টা কিন্তু বর্তমানে উতরে এসেছি আমাদের মহামারী থেকে আমরা যথেষ্ঠ ভালো বা আমরা যথেষ্ঠ ভালো আহ উন্নতির দিকে আসছি এটা একমাত্র হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক গবেষক যারা তারা vaccine তৈরী করেছে আমরা সবাই vaccine নিয়েছি, প্রথম dose দ্বিতীয় dose vaccine নিয়েছি এবং তৃতীয় dose ও vaccine দিচ্ছে, আহ আহ আহ পাঁচ বছর থেকে শুরু করে ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাইকে এখন vaccine দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে এখন প্রতিটা school এ college এ বা vote কেন্দ্রে বা union এ উপজেলা সবাই কিন্তু vaccine পাচ্ছে বা vaccine সবাইকে কিন্তু vaccine দেওয়া হচ্ছে আহ এটা আসল কথা এই vaccine টা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আহ বৃদ্ধি করছে যথেষ্ঠ ভালো কাজ পালন করছে, বলে আমি মনে করি আশা করি আমরা এই মহামারী থেকে পরিপূর্ণ ভাবে নিস্তার পাবো এবং পরিপূর্ণ নিস্তার পাওয়ার পথেই আমরা অগ্রসর আলহামদুলিল্লাহ যে এই মহামারী আমাদের ভবিষ্যতে আর আসবে না ইনশাল্লাহ তা আমরা সবাই চাই, হম Corona মহামারী থেকে উতরে আসছে, আপনি একটা কথা বলেছেন যে আহ খেলাধুলা করতে হবে আমাদের আসল কথা খেলা ধুলা করলে আমাদের আহ রোগ প্রতিরোধ ক্ষমতা টা বাড়বে শারীরিক immunity system টাও বাড়বে আহ ছেলে পেলে দের মানসিক শক্তির বিকাশ ঘটবে হম শারীরিক শক্তির বিকাশ ঘটবে আহ সে খেলাধুলা একটা সময়ে আমরা কিন্তু আহ অনেক খেলাধুলা করতাম যেমন Football Cricket কাবাডি হা ডু ডু, কানামাসি অনেক খেলা ঢুলা করতাম এক সময়ে কিন্তু এখন কিন্তু ছেলে পেলেরা আহ্ খেলাধুলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে তারা তাদের হাতের কাসে mobile আসে mobile নিয়ে mobile আসক্তি হয়ে যাচ্ছে তারা খেলাধুলা করছে না, বা এদের কারনে কিন্তু তাদের অনেকটাই এই কারনে কিন্তু তাদের অনেকটা স্বাস্থ্য ঝুঁকিতে পরে যাচ্ছে, বলে আমি মনে করি, আসল কথা হচ্ছে mobile, mobile এর মাধ্যমে এখন আমাদের হচ্ছে young যুব সমাজ যা mobile এ ঝুঁকে পরেছে, mobile এ বিভিন্ন খেলাধুলা দেখসে, খেলাধুলা করতেসে বিভিন্ন game আসে free fire PUBG অনেক game অনেক খেলাধুলা আসে হম যা তাদের ঘরে বসে খেলতেসে এক্ষেত্রে তাদের শারীরিক এবং মানসিক সুস্থতার হারটা কমে যাচ্ছে বা অশারীরিক ভাবে তারা দুর্বল হয়ে পরছে, উম এমনও অনেক আসে দিন রাত চব্বিশ ঘণ্টা mobile বা computer পরে থাকার কারনে তাদের চোখের সমস্যা হচ্ছে মাথার সমস্যা হচ্ছে যেটা খুবই খারাপ এবং আহ খারাপ দিক বলে আমি মনে করি আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ ওদের শরীল টা ভালো রাখার জন্য অবশ্যই এগুলো করা দরকার শারিরীক চর্চা করতে হবে সকালে গিয়ে এবং একটু হাটাহাটি করতে হবে খেলাধুলা করতে হবে ঠিক মত আমাদের খাওয়ার টা আমাদের নিয়মিত খাইতে হবে, এগুলো সবকিছুই আমাদেরকে করতে হবে শরীল সুস্থ রাখার জন্য, দেখেন এখনকার medical hospital গুলো তে গেলে এখন অনেক বিপদের সমুক্ষীন হয়তে হয় আপনি suppose একটু আপনারা পরিচিত কেউ অসুস্থ হইসে আপনি একটা medical এ গেলেন কিন্তু medical এ গেলেও আপনার ঠিক মতন চিকিৎসা টা পাচ্ছেন না, সেখানে আগে বিভিন্ন ধরনের দালাল থাকে, দালাল গুলো ধরতে হয়, দালালের এসে দালালি করে তারপরে আপনার চিকিৎসা টা শুরু হয় তারপরে ঠিক ভাবে চিকিৎসা হয় না তাই দালালের কথা বললে অনেক খারাপ দিক দিয়ে যাচ্ছে এবং আমাদের দেশের চিকিৎসা ঘাটটি ও আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে আপনি পাশের দেশে দেখেন India তে যেমন বাংলাদেশ থেকে সবাই India তে চিকিৎসা করতে যাই, সেখানে চিকিৎসার খরচ টা কম, কিন্তু বাংলাদেশে চিকিৎসার খরচ টা অনেক বেশি পরে তারপরে তার যেই বাংলাদশের চিকিৎসাটা ভালো ভাবে হয়না তারা ঠিক ভাবে check up করে না, আপনার হয়েছে জ্বর আপনার বললো আপনার, আপনার হইসে অন্য কিসু, এভাবে তারা বোঝাই দেই

এজন্য বাংলাদেশের মানুষগুলো সব বাহিরের দেশে গিয়ে চিকিৎসা টা করাই, সেখানে চিকিৎসা পাওয়া যাই, উন্নত ডাক্তার থাকে ভালো ভালো ডাক্তার থাকে কিন্তু তাও এ দেশে ভালো ভাবে ডাক্তার ও পাওয়া যায় না, ভালো medical ও পাওয়া যায় না, এখানে চিকিৎসা টা ভালোভাবে দেই না সবকিছুই অন্য ধরনের system তা আপনি কী মনে করতেছেন? জি জি জি আসলে হচ্ছে আমাদের বাংলাদেশেও কিন্তু ডাক্তার অভিজ্ঞ ডাক্তার রা আসে অনেক বড় বড় ডাক্তারও আসে আমাদের দেশে কিন্তু সমস্যা টা হচ্ছে যে

বেশীরভাগ মানুষই সরকারী হাসপাতালে বা সরকারি হাসপাতাল আহ চিকিৎসা নিতে অভ্যস্ত আর সরকারি হাসপাতালে আমাদের খরচ টা একটু কম পরে আহ এখন সরকারি হাসপাতালে যে বড় বড় ডাক্তার গুলা আসে বা ডাক্তার রা আসে তারা সরকারি হাসপাতালে সেইভাবে রুগী না দেখে, রুগীদের refer করে যে আপনারা এ হাসপাতালে আসেন বা এখানে আসেন আমি এখানে বসি তো এইখানে রুগীদের তেমন টাকা থাকে না বা অনেক পরিক্ষা নিরিক্ষা অনেক দেওয়া হয় যে কারনে তাদের আহ মানসিক ভাবে বা আর্থিক ভাবে হত আহ আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে আর সাবলম্বী না হওয়ার কারনে তারা ওই টাকা দিয়া ওই জায়গায় দেখাতে পারতেছে না বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা রুগী প্রচুর পরিমাণে রুগি হওয়ার কারনে পরীক্ষা নিরীক্ষা ভালো ভাবে দেখতে পারছে না বা রুগীর কি সমস্যার দিকে একটু সময় দিয়ে যে দেখবে বা শুনবে আপনার কী কী সমস্যা বা কী হয়েছে বা কবে থেকে হয়েছে কত দিন থেকে হয়েছে একটু বিস্তারিত জানবে সেই জানার সময় টা তাদের হাতে থাকে না, তারা যত তাদের চিন্তা ভাবনা এরকম যে আমি যত রুগী দেখবো তত আমার টাকা, টাকার চিন্তা ভাবনা করলে তো আসল কথা স্বাস্থ্য সেবাটা, স্বাস্থ্যটা ধরেন এক ধরনের সেবা এই সেবা টা তো হয়না, আসল কথা রুগীদের সময় দিতে হবে রুগীদের মুখে বুঝতে হবে শুনতে হবে তারপরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যম তাদের রোগ চিহ্নিত করার মাধ্যম যদি চিকিৎসা দেওয়া থাকে বা দেওয়া হয় তাহলে আমি মনে করি যে এই সমস্যা থেকে বাংলাদেশে আহ অতি তাড়াতাড়ি অতি দ্রুত উন্নতি দিয়ে আগাবে বলে আমি মনে করি আপনি কী মনে করেন? আপনি কিছু বলবেন?

সেদিক টা একটু সরকারকে নজর দিতে হবে, সরকার যদি ঠিক মতন নজর দারি করে তাহলে সেক্ষেত্রে হয়তো বা এই ভুল গুলো ঠিক সংশোধন হইতে পারে তাহলে আমাদেরকে এই সমস্যার সম্মুখীন হইতে হবে

বড় বড় যদি কোনো অসুখ হয় সেই ক্ষেত্রে সেখানে চিকিৎসা হয়না আমাদেরকে London চলে যাইতে হয়, London এ গিয়ে সব চিকিৎসা করাই নিয়ে আসে এবার কিন্তু দেশের মানুষ যারা গরীব মধ্যবৃত্ত মানুষ আসে তারা কি দেশের বাইরে গিয়ে কি করে চিকিৎসা করবে, সেটা সরকারকে দিতে হবে যে দেশের যে ডাক্তার কে নিয়ে আসতে পারে সরকারি ভাবে এবং কম খরচে যেনো তারাও চিকিৎসা টা করাইতে পারে যারা গরিব আছে মধ্যবৃত্ত আছে তারা যেনো এইসব চিকিৎসা গুলো করাইতে পারে সেক্ষেত্রে বিভিন্ন জায়গা তে বিভিন্ন গ্রাম বা সরকারি ভাবে যেনো camp বসানো যাই, camp যদি বসানো যাই তাহলে এক্ষেত্রে গরিব বা মধ্যবৃত্ত যারা আছে তাদের জন্য এইটা ভালো হবে কি আপনি কি মনে করেন? জি আপনি অনেক সুন্দর বলেছেন আপনার কথার সাথে আমি সহমত, যে বিভিন্ন free medical camp করলে হম গরিবরা দরিদ্ররা এই সেবাটা পেয়ে থাকবে বা এই সেবাটা পাবে বলে আপনি বলেন বড় বড় ডাক্তার বসাতে পারলে তারা বিনা মূল্যের আহ একটা রোগ যদি প্রথম অবস্থাই identify করা যাই তাহলে রোগ থেকে পাওয়া টা সহজ হয়ে যায়, আহ বলে আমি মনে করি, আপনি কি আরো কিছু বলবেন? হ্যাঁ এইগুলো করতে হবে এবং বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে এরকম যদি ডাক্তার গিয়ে দেখে তারা তাহলে সেইক্ষেত্রে অনেক ভালো হবে এবং free চিকিৎসা টাও দরকার আছে বাংলাদেশের জন্য যেহেতু বাংলাদেশ একটু মধ্যবিত্ত দেশ সেক্ষেত্রে তারা ভালো চিকিৎসা টা পাই না

যে কীভাবে দেশকে ভালো ভাবে এবং সুস্বাস্থ্যভাবে রাখা যায়, সব দিক থেকেই সব দিয়েই করতে হবে আমাদেরকে ও সুস্থ শরীলে ভালো রাখার জন্য আমাদেরকে নিয়মিত শরীল শরীল চর্চা করতে হবে, খেলাধুলা করতে হবে, এই সব বিষয় গুলো যে আশা করি আমাদেরকে অনেক ভালো থাকবে। জি জি জি আপনি আপনি খুবই ভালো বলেছেন যে নিয়মিত আমাদের শরীল চর্চা করতে হবে ব্যাম করতে হবে নিয়মিত শরীল চর্চা করলে আমাদের immunity system টা বাড়বে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে, আমাদের আমাদের আহ blood circulation যেটা সেটা বৃদ্ধি পাবে, বলে আমি মনে করি। সুস্থ সবল থাকতে হলে নিয়মিত শরীর চর্চাটা খুবই আহ গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমি মনে করি আমাদের প্রতিটা নাগরিক কে বা প্রত্যেকটা জনগণেরই প্রয়োজন বা কর্তব্য যে নিয়মিত ভাবে সে শরীর চর্চা করে নিজেকে সুস্থ সুন্দর এবং fit

হ্যাঁ কেমন আছো ? এই চলছে ভালোই আছি এখন কি করব বলো ? আচ্ছা দিয়ে দিদির বিয়েতে খুব মজা করলাম তো। হ্যাঁ সেটা তো করবেই। আমরা তো মানে ভেবেছিলাম অন্য কিছু হবে কিন্তু ভালোই কেটে গেল। হ্যাঁ ভালোই কেটে গেলো সব ব্যস্ততা ব্যস্ততা কেটে গেলো এখন free তো ? হ্যাঁ এখন ধরো free কোনো কিছু নেই এখন। সব ভালোয় ভালোয় কেটেছে আর জিজু দেখতে খুব সুন্দর। সেটাতো বটেই হ্যাঁ

আপনার আমরা আর কি enjoy করলাম আমরা তো সারাদিন খেটেই গেলাম enjoy তো তোমরা করলে। কি করবা বলো ? নিজেদের বিয়েতে বা নিজের একেবারে দিদি দাদার বিয়েতে শুনেছি নাকি, যে বোন ভাই থাকে তাদের enjoy ই হয়না খেটেই তাদের এ হয়ে যায়। হ্যাঁ সেটাই তো সারাদিনতো খেটেই গেলাম। সেটাই সেটাই

জামা কাপড় কি ? নতুন জামা কাপড় কিনে রাতের বেলাতেই পরতে পেলাম তাছাড়া তো সারাদিন এইরকমই কাজ করতে করতেই দিন শেষ। হ্যাঁ একই জামাতেই তো তুমি গোটা দিন ই ছিলা আর এই রাতে দেখলাম একটু change করলে কি করবো বলো সারাদিন কাজ করব নতুন জামা পরে তো ওগুলো কাজ তো আর হবে না।

হ্যাঁ গ্রামে তো এরকম lodge টজে হলে তাও এরকম এতটাও অসুবিধা হত না। হ্যাঁ lodge হলে তখন আমাদের কে কিছু করতে হত না। ঐতো একটু দেখা শোনা করতে হত কিন্তু এটা তো সেই গ্রামের কাজ কম সব আমাদেরকেই করতে হবে। সে তো স্বাভাবিক গো সেতো স্বাভাবিক আর lodge এ হলেও কি বলতো বাইরের কাজ গুলো তো তোমাদের দেখতে হত এটাআনা ওটা আনা কত টুকি টাকি কত জিনিস থাকে বলতো

সে তো বটেই বিয়েই ঠিক করে দেখতে পেলে না। হ্যাঁ সেটাই কাজ তো ধরো করতে হবে, নিজের যখন বিয়ে।

হ্যাঁ সবাই কে খাওয়া দাওয়া করানো ভালো করে কে কি খাওয়া দাওয়া করছে সব দেখাশোনা করতে তো হবে হ্যাঁ আবার যদি তুমি খাওয়া দাওয়ার জায়গায় না যাও তখন বলবে যে একবার ও এলোনা একবার ও দেখলো না কিরকম। হ্যাঁ সেটাও ভালো, খাওয়া খারাপ হল নাকি হল সেগুলো সব দেখতে হবে।

হ্যাঁ একটু খারাপ হলেই ভালোটা আর কেউ দেখবে না খারাপ টাই দেখবে সব। এত স্বাভাবিক কথা কেউ ভালো টা দেখবেন খারাপটাই দেখে। যাকগে ওসব ছাড় এখন দিয়ে তোমরা কেমন enjoy করলে সেটা বলো আমি তো খুব enjoy করেছি দিদির বিয়েতে হ্যাঁ সেটা তো করবেই করতে এসেই তো enjoy করবেই বিয়ে তে যেকোনো বিয়েতে গেলে enjoy তো হবে যার বিয়ে সে বোঝে হম যার বিয়ে আর যার হম relative এর বিয়ে মানে নিজের দিদি বা দাদার বিয়ে সে ই বুঝতে পারে যে কিরকম enjoy হয় relative বলতে ধরো একটু যদি দূরের কেউ হাত তাও ঠিক ছিল অত কাজ করতে হত না আমরা ও enjoy করতাম কিন্তু ধর নিজের বাড়ির যেহেতু

একবারে নিজের দিদি না নিজের দিদি না হলেও করা যায় enjoy কিন্তু একবারে নিজের হলে না ওটা আর করা যায়না আর আমরা না করলে কেউ করার নেই আর ওটা যদি আমরা করবোনা বলি তাহলে কি করে চলবে এটা করতে আমাদেরকেই হবে হ্যাঁ একদম স্বাভাবিক কথা, করতে তোমাদেরকেই হবে, এটা একদমই ঠিক কথা হ্যাঁ যাক কোনো ব্যাপার অসুবিধা হয়নি চলে গেছে কোনো রকমে।

হ্যাঁ কোনো problem হয়নি আমি একটু ভেবেছিলাম যে কিছু হবে কিন্তু কিছু হয়নি। হম সেটাই ভালোয় ভালোয় মিটে গেছে খুব ভালো করেই মিটে গেছে।

দেখতে পেলাম না এত শত আমি তো খালি কাজ করতেই ব্যাস্ত ছিলাম। হ্যাঁ, তারপরে দিদিরা গেল কখন মানে বিয়ে হওয়ার পরে শশুরবাড়ি কখন গেলো ওটা আমিও দেখতে পাইনি চলে আস্তে হয়েছিল আমাকে। ওটা তোমার রাতে সন্ধ্যার সময় ওরা নিয়ে গেল। তারপরে আবার কালকের দিন তখন আমরা গেলাম গিয়ে আমরা সেদিন ওরা তো আস্তে দিল না। তারপরের দিন আবার গিয়ে নিয়ে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা মানে তোমাদের পরের দিন ই নিয়ে চলে আসে নাকি ? হ্যাঁ কেউ কেউ পরের দিন নিয়ে চলে আসে কেউ আবার যদি ওরা আস্তে না চায় তো মানে একটু যদি বেশি রাত হয়ে যায় ধরো তখন তো আর বুঝতে পারছো নতুন নতুন কেউ আস্তে দেবে না। ওই তার পরের দিন আবার গিয়ে নিয়ে আস্তে হয় হম হম বুঝলাম but হ্যাঁ তোমার ওই যে আরো সব কে পিসির মেয়ে না মাসির মেয়ে ছিল ওরা বেশ ভালো

হ্যাঁ বাড়ির লোক কে তো কিছু বলাও যাবেনা। হ্যাঁ আমরা কিছু বলব তো ওদের মন খারাপ কিনা একটা দিনের কথা বললাম তাও মানছে না তাই আমরা ও কিছু বললাম না সে তো স্বাভাবিক বাড়ি লোক হলেও ভেবে চিনতে বলতে হবে। কারন বিয়ে হয়েগেছে যেহেতু বিয়ে না হলে একটা মানা যায় যে না আজকে চলে যাই থাকবো না। হম সে থাকতে তো ধর ওদের বাড়িতেই হবে। কিন্তু প্রথম কত দিন তো থাকবে ওখানে সেটাই কি বলছো ? বলছি থাকতে তো ওদের বাড়িতেই হবে কিন্তু প্রথম প্রথম তো আমাদের বাড়িতে কিছুদিন থাকবে। এখন তো আরো একেবারেই চলে গেলে তো আর থাকতে পারবে না। না সেটা তো নই একেবারে চলে গেলে আর থাকা যায় আর দেখবে নিজের বাড়ি মানে নিজের relative এ বিয়ে হোক বা দূরে বিয়ে হোক বিয়ে হয়ে যাওয়ার পর না এতো আসা যায় না। না প্রথম প্রথম আসবে একটু পরে তো তখন তো মানে নিজের পাশের বাড়ি হলেও দেরি হবে।

তাও তোমরা টুকটাক যেতে পারবে যেহেতু নিজের। হ্যাঁ আমার তো যখন নিজের বাড়ি যখন তখন তো যেতে তো হবেই। নিজের না হলে ও যেতে হবেই যখন বন্ধুত্ব বলে কথা যখন দেখতে তো যেতে হবে।